এখানে একটি বিল্ডিং আছে বিল্ডিংটির দেওয়ালে ও নীচে টাইলস লাগানো আছে।

এখানে একটি গর আচে ।

গরটির বিতরে ফ্লোরে একটি ব্যাগ রাখা আছে।

মেয়েটির হাতে একটি ঘড়ি আচে ।

নৌকার পাশে চারজন সেলে আছে।

এখানে একটি গরের ভিতরে কতজন লোক বসে আছেন।

সাইন বোর্ডে প্রযোজনী ইলেকট্রনিক্স লেখা আসে।

ন্যাড়া গাসগুলো থেকে একটু দূরে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

মাঠের পাশে বড় বড় গাছ আছে।

এখানে কতকগুলো বস্তায় ফুল রাখা আছে।

মূর্তিগুলোর সামনে প্রসাদ রাখা আছে।